এবং সেখানে আমরা সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া করি আমাদের এখানে সুন্দর এরকম একটি রেস্টুরেন্ট আছে ।

এটি একটি কিছু বাচ্চারা বসে হাতের কাজ করছে তেমন একটি জায়গার ছবি।